যেমনটা আমরা এখানে একটি সকালের দৃশ্য দেখতে পাচ্ছি। দৃশ্যর সামনে একটি--

যেমনটা আমরা এখানে একটি সকালের দৃশ্য দেখতে পাচ্ছি এই দৃশ্যঃ সামনে একটি বিল্ডিং কে দেখতে পাওয়া যাচ্ছে এবং বাইরে একটি ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে যেখানে --

এবং সামনে আর একটি রাউডান স্কোডার এর বোর্ড লাগানো রয়েছে। সামনে তিনটে ফোর হুইলার কে দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি বাইক কে দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছ--

সাজানো রয়েছে চারিপাশে কয়েকটি ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে উপরে একটি ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে নিচে দুটি গাছের টব দেখতে পাওয়া যা--

উম জানলার ঐটুকু অংশ টুকু দেখতে পাওয়া যাচ্ছে। যেখান থেকে লাইট আসতে দেখতে পাওয়া যাচ্ছে ওপরে ফ্রে লাইট এর তারের ফ্রেম দেখতে পাওয়া যা--